সাইটে একটি ঘর দেখা যাইতেসে।

ছবিটিতে আমরা একটি খোলা জায়গা দেখতে পাইতেসি।

টেবিল -এর ওপর অনেক জিনিসপত্র দেখা যাইতেসে।

রাস্তার ওপরে দুইটি টোটো দেখা যাচ্ছে।

মন্দিরের সামোনটা খুব সুন্দরভাবে সাজানো দেখা যাইতেসে।

নীচের মেঝেতে টাইলস লাগানো রয়েছে।

দোকানটির ভিতরে দুইটি ফিরিজ দেখা যাইতেসে।